সাদা আছে ধুয়াশা আছে পুরা ঘেরে রেখেছে।

চারু দিকে অনেক গাছ আছে মাঝে মধ্যে একটা--

দুজনাই সড়কের মাধ্যে যাচছে ।

সামনে দুটা চেয়ার আছে একটা মেয়ে যাচ্ছে ।

ট্রেন এ ইস-স্টেশন -এ ওপার হয়ে পার হয়ে নিয়ে যায় নিয়ে ট্রেন - এ টিকিট কাটায় নিয়ে --

ট্রেন -এ চাঁপা হয় নিজের মতন সুবিধা ট্রেন সফর --

সামনে একটা প্রচুর ভিড় মতো মেলা দেখা যাচ্ছে অনেকজন মেলা দেখতে আসিছে ।